এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির পাশে একটি--

পাশে একটা দেয়াল রয়েছে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে আশেপাশে আরো অনেক কিছু রয়েছে।